এবং নিচে অনেক গাড়ি রাখা রয়েছে এবং মোটরসাইকেল সহ চারচাকা রা রাখা রয়েছে এবং কিছু লোকজন দেখা যাচ্ছে।

এবং একটি সুন্দর ডিজাইন দিচ্ছেন এবং এখানে একটা ছোট্ট টি. ভি. দেখা যাচ্ছে এবং দু ধারে দুটো মিরর রয়েছে এবং বিভিন্ন সরঞ্জাম রয়েছে দেখা যাচ্ছে চুল কাটার জন্য।

এই চিত্রে আমি দেখতে পাচ্ছি একটা ছোট জলাশয় যেখানে অনেক এ-ছেলেমেয়ে স্টাট করছে এবং পাশে এটা--

এই চিত্রে দেখা যাচ্ছে একটা ছোট্ট স সুইমিংপুল এবং তার সামনে--